এটি আমাদের এলাকার একটি হসপিটাল । এই হসপিটাল - টি বেশ বড়ো। হসপিটাল - এর মধ্যে আধুনিক যন্ত্রপাতি রয়েছে। এই হসপিটাল - এ বড় বড় রোগের --

রুগীর সেবা যত্ন করে থাকে। দূরদূরান্ত থেকে মানুষজন এই হসপিটাল এ তাদের রোগের চিকিৎসা করিয়ে থাকেন।

জল সেচ-এর মাধ্যমে জমিতে জলের যোগান দেওয়া হয় এবং ফসল উৎপন্ন করা হয়।

এই এলাকার মানুষজন এই মন্দিরে পুজো দিয়ে থাকেন। রাতেরবেলা এখানে সুন্দর আলোকসজ্জার ও ব্যবস্থা রয়েছে।

এটি আমাদের এলাকার একটি চার্চ । এই চার্চ টি বেশ বড়। এখানে দূর দূরান্ত থেকে মানুষ এখানে প্রে করতে আসে। এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

মোমবাতি স্ট্যান্ড রয়েছে সেখানে সকলে প্রে করে মোমবাতি জ্বালাচ্ছে। দূর দূরান্ত থেকে মানুষজন এই চার্চ এ প্রে করতে আসে এবং চার্চ - এ ঘুরতে আসে।

এলাকার মানুষজন এই নদী থেকে মাছ আহরণ করে থাকে এবং এখানে স্নান করে থাকে।

মায়ের মূর্তি পুজো করা হয়েছে। সকলে মায়ের আশীর্বাদ নিচ্ছে পা ছুঁয়ে।

এই মূর্তিটি মাটি দিয়ে তৈরি করা খুবই সুন্দর দেবী মূর্তি। পাড়ার ছেলেরা আয়োজন করে এই পুজোটি করেছে।

জলে ভাসমান প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং সেখানে একটি মূর্তি রাখা হয়েছে। এখানে পুজোর প্যান্ডেল টিকে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। এবং।

সমস্ত রকমের সবজি এই বাজারে পাওয়া যায়। এখানে ন্যায্য মূল্য সবজি বিক্রি করা হয়।

এটি আমাদের এলাকার একটি মাঠ। এই মাঠটি বেশ বড়। এই মাঠের চারিপাশে রয়েছে চাষের জমি। এটি একটি গ্রাম্য এলাকা। এই মাঠটিতে একটি মেলা বসেছে। এই মেলাতে অসংখ্য --

এটি আমাদের এলাকার একটি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাটিতে অসংখ্য বাঘ সংরক্ষণ করে রাখা হয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ এখানে বাঘ দেখার জন্য এই চিড়িয়াখানায় আসেন।

এখানে বাঘ রাখার খাঁচাগুলি খুব সুন্দর এবং বেশ বড়। প্রাকৃতিক ভাবে তৈরি করা হয়েছে।

এখানে সামুদ্রিক মাছ কাঁকড়া প্রভৃতি বিক্রি হয়। এখানে তাজা তাজা সামুদ্রিক মাছ পাওয়া যায়। মাছগুলি খুবই ভালো ভাবে পরিষ্কার করে --

এটি আমাদের এলাকার একটি বাস স্ট্যান্ড । এই বাস স্ট্যান চত্বরটি বেশ বড়। এখানে বিভিন্ন রুট এর বাস স্ট্যান্ড করানো থাকে। এখানে একটি টিকেট কাউন্টার ও রয়েছে।

তারা রাত্রে বেলা এই মণ্ডপেই থাকবে। সরস্বতী মায়ের মূর্তিটি খুবই সুন্দর।

এটি আমাদের এলাকার একটি ফলের ষ্টল । এই ফলের ষ্টল -এ তাজা তাজা ফল পাওয়া যায়। এখানে খুব সুন্দর সুন্দর কালো আঙ্গুর পাওয়া যায়। এই আঙুর গুলি খুবই টেস্টি ।

আঙুর গুলিকে ঝুড়িতে খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখা হয়েছে যা দেখে ক্রেতারা আকৃষ্ট হয়ে এই আঙ্গুর কিনবেন।

এটি আমাদের এলাকার একটি গ্রাউন্ড । এই গ্রাউন্ড - টি বেশ বড়ো। এই গ্রাউন্ড - টির চারিদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। এই এলাকাটি বেশ জনবহুল। এখানে গ্রাউন্ড - এ এলাকার ছেলেরা খেলাধুলা করে থাকে।

এটি আমাদের এলাকার একটি মাঠ। এই মাঠটি বেশ বড়। এই মাঠের মাঝে রয়েছে একটি মন্দির। এই মন্দিরটি বেশ জাগ্রত। দূর দূরান্ত থেকে মানুষজন এই মন্দিরে পুজো দিতে আসে।

এটি আমাদের এলাকার একটি মন্দির। এই মন্দিরটি বেশ পুরানো মন্দির। এই মন্দিরটি একটি পাহাড়ের গুহার মধ্যে রয়েছে। এই মন্দিরটির ভেতরে মূর্তিটি খুবই সুন্দর।

আশপাশের মানুষজন যাতায়াতের জন্য এই প্লাটফর্ম এ আসে।

এটি আমাদের এলাকার একটি নদী। এই নদীটি বেশ চওড়া। নদীর জল পরিষ্কার পরিছন্ন। এখানে মানুষজন নদীর পারে রাস্তা বরাবর যাতায়াত করে থাকেন।

এখানে একটি নৌকো। সুন্দর রথের মতো দেখতে এবং খুবই সুন্দর রং করা।

রাস্তার পাশে একটি কার পার্কিং এরিয়া রয়েছে এবং একটি অটো স্ট্যান্ড রয়েছে। এই এলাকাটি বেশ জনবহুল। এখানে সবসময় মানুষ যাতায়াত করে থাকে। মনুমেন্ট এর সামনে দিয়ে রাস্তাটি বাঁক নিয়েছে।

পর্বত প্রভৃতি। এখানে প্রতি বছর হাজার হাজার টুরিস্ট আসে। প্রকৃতি প্রেমিরা এখানে তাবু খাটিয়ে দিন যাপন করে থাকেন। পাহাড়ের উপর থেকে চারি পাশের --

রোদে রং করে শুকনো করতে দেয়। তারপর এগুলি শুকনো হয়ে গেলে প্যাকেট করে বাজারের বিক্রির জন্য পাঠিয়ে দেয়।

এটি আমাদের এলাকার একটি পেট্রল পাম্প । এই পেট্রল পাম্প -টি রাস্তার পাশে অবস্থিত। এই পেট্রল পাম্প -এর কর্মীরা খুব যত্ন সহকারে কাস্টমার -দের সাথে ডিল করে থাকেন।

এই পেট্রল পাম্প - এ প্রায় কুড়ি জন কর্মী কাজ করে। এই এলাকার মানুষজনের এবং রাস্তায় যাতায়াত করা গাড়িগুলি তাদের প্রয়োজনীয় পেট্রল - এই পেট্রল পাম্প থেকে তুলে থাকেন।

এখানে কাজ করা কর্মীদের একটি ইউনিফর্ম রয়েছে। তারা সেই ইউনিফর্ম পরেই কাজে নিযুক্ত হয়।

এলাকার মানুষজনেরা তাদের প্রয়োজনের দ্রব্যসামগ্রী এই দোকান থেকে কিনে থাকেন।

রাতের সময় বেশ কিছু লরি দাঁড়িয়ে থাকে। রাতের সময় পেট্রল পাম্প -এর মধ্যে সুন্দর আলোকসজ্জ্যার ব্যবস্থা রয়েছে। রাতের সময় পেট্রল পাম্প - টিতে শান্ত পরিবেশ বিরাজ করে।

ঘরের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। এখানে পেটিএম এর মাধ্যমে পয়সা পে করার ও ব্যবস্থা আছে। এই দোকানটিতে প্রতিদিন তিন হাজার টাকার বেচাকেনা হয়।

এটি আমাদের এলাকার একটি মন্দির। এই মন্দিরটি বেশ পুরোনো মন্দির। এই মন্দিরটির সামনে একটি সিঁড়ি রয়েছে। সিঁড়ির উপর দিয়ে উঠে মন্দিরে।

গর্ভগৃহে প্রবেশ করা যায়। এই মন্দিরটির গর্ভগৃহের উপরে খুব সুন্দর একটি চূড়া রয়েছে। এবং চূড়ার উপরে সুন্দরভাবে কারুকার্য করা।

এখানে প্রচুর মানুষ কাজ করেন। এই দপ্তরগুলি ওয়েল ডেকোরেটেড । রাস্তার পাশে সারিবদ্ধ ভাবে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে।

এটি আমাদের এলাকার একটি নদীর ঘাট। এই নদীর ঘাটটি বেশ বড় এবং চওড়া। এই নদীর ঘাটে স বিকেল থেকে রাত পর্যন্ত প্রচুর মানুষের সমাগম লেগে থাকে।